এটি হচ্ছে ছট পুজোর একটি ছবি। যেখানে সবাই মিলে গঙ্গাস্নান করছে। কলা গাছ দিয়ে চার সাইড ঢাকা আছে এবং কিছু লোক সেটি দূর থেকে দেখছে এবং আনন্দ উপভোগ করছে এবং কলা-আ --

রাতের বেলা এবং শুটিং চলছে সেই ফাংশন - এ একজন গান গাইছে । গান বাজাচ্ছে ।

এটা কোনো ঘুরতে যাওয়ার জায়গা এখানে একটি লোক দাঁড়িয়ে দেখছে জলের দিকে একটি পাথ করা আছে এখানে ।

এটা কোনো গঙ্গার ঘাটের ছবি ।

এটা কোন ব্যাংকের সামনে ছবি। যেখানে একটি রাস্তা আছে একটা গাড়ি দাঁড় করানো আছে। কিছু গাছ দেখা যাচ্ছে এবং ব্যাংকের সামনে একটি লোক দেখা যাচ্ছে যে ফোন -এ কথা বলছে।

একটা ডাস্টবিন আছে কিছু পাখি-ই এক জায়গায় জড়ো হয়ে আছে এবং একটি কুকুর আছে ।

এটা একটি সম্ভবত কফি হাউস যেখানে কফি কি্রিম কফি কি্রিম বলে লেখা আছে কিছু গাছ দেখতে পাওয়া যাচ্ছে ।